আমি দেখতে পাচ্ছি এটা হল একটি বড় হোটেল এখানে অনেকগুলি চেয়ার টেবিল রাখা আছে।

এখানে টেবিলের ওপরে একটি নীল কালারের জগ রয়েছে।

আমি দেখতে পাচ্ছি এটা হলো একটি সবজি মার্কেট ।

সাইডে একটি মোটা গাছ দেখা যাচ্ছে।

সাইডে একটি ছেলেকে দেখা যাচ্ছে এখানে।

এখানে দেওয়ালে দুটি পেন্টিং রাখা আছে।

এখানে অনেকগুলি মাছ দেখা যাচ্ছে।

সামনে একটি রট -এর ওপরে অনেকগুলি লাল কালার -এর লাইট দেখা যাচ্ছে।